এইটা অনেক এইখানে অনেক বড় একটা ফলের দোকান।

একেক টা এক একটা অটো একেক রকম দেখতে সামনে দিয়ে দুতিনটে লোক রয়েছে এবং অটোর ভেতরে অনেক লোক আছে।

এবং বাড়িটার কালারটা দেখতে খুব সুন্দর এবং বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা অপূর্ব লাগছে।

দূরে অনেক গাছপালা আছে সামনেই ইলেকট্রিক টাওয়ার রয়েছে দূরে বাড়িটা ফ্ল্যাটটা দেখতে খুব সুন্দর রং করা আছে।

ঐখানে অনেক স্টুডেন্ট -রা দাঁড়িয়ে আছে এবং সামনে তো একটা দাদু গেছে।

এবং সামনে অনেক গাছপালা রয়েছে চারদিকে লাল মাটি এবং গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে মাঠটার মাঝখানে কিছু একটা অংশে জল রয়েছে

এটা একটা এইটা জিম সেন্টার বা কিছু একটা হবে এইখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে তিনজনের তিনরকম স্টাইল এ।

লাল রঙের কালার করা ছিল কালার আকাশিতে এবং হলুদ রঙের কালার রয়েছে । ইস্ট বেঙ্গাল -দের কালার লতাদের কালার একটা।

চারিদিকে দুতিনটেও বাড়ি গেছে। খুব ভালো লাগছে চারিদিকটা খুবই সুন্দর ।

উম নম্র বালি কয়লা এইসবই কাচ রয়েছে সব ।

উম এ.টি.এম -টা কালার ও লাল রঙের ।

এটা একটা অনেক বড় পুকুর যার মাঝখান দিয়ে ঝর্ণা উঠছে ঝর্ণা টা অনেক উঁচু পর্যন্ত উঠছে । ফোয়ারা ফোয়ারা বলার আগে--

খুবই বড় বিল্ডিং -টা রয়েছে। বিল্ডিংটার চারিদিকে জানলা দেওয়া রয়েছে। এইখানে কোনো লোক নেই চারদিক গাছপালা মাঠ।